এখানে দুতিনটি মুরগি দেখতে পাওয়া যাচ্ছে এখানে নারকেলের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে।

একটা ছেলে শুয়ে আছে পা দুটো আর দুটো বিছিয়ে রয়েছে একটা আ বেগনি রঙের গোলাপি রঙের হুলুদ রঙের হুলুদ রঙের দেখতে পাওয়া--